এখানে একটি রাস্তা দেখানো হয়েছে। এটা হয়তো এয়ারপোর্ট এর সামনে। সামনের রাস্তা যেখানে অনেক পাশদিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং অনেক যানবাহন চলাচল করছে তার মধ্যে হলুদ ট্যাক্সি ও আছে।

এবং ব্রাহ্মণরা পুজো করছে এবং বহু মানুষ গঙ্গার ধারে দাঁড়িয়ে--

এখানে অনেকগুল এখানে অনেকগুলো ভেইকেল রাখা আছে। যেগুলো কিনা তিন চাকার এবং সাদা রঙের সামনে টা পিছনে একটা নীল রঙের আছে ।

ইলেকট্রিক বা জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে গাড়ি সারানো হয়।

টি ওষুধের দোকান দেখানো হয়েছে ব্যাস অনেক স্টেস অনেক জিনিস আছে যেগুলো হেলথকেয়ার সঙ্গে যুক্ত।

এবং সেটি নৌকোটি জলের মধ্যে রয়েছে। সবাই মজা করছে। যাচ্ছে।

রাস্তা এবং দুটি চারচাকার গাড়ি দাঁড়িয়ে আছে।

একটা রোড দেখ দেখা যাচ্ছে। একটি রোড কর্না --